টাকাটা রাখেন, তারপরে টাকাটা কাটা হবে। রাখেন মানে যেন

টাকাটা থাকে আর কি, সেই amount

যদি আহ ধরুন কোন in case কোনো কারণে বসত যদি সে মাসে টাকাটা নেই সেই জন্য কি কোনো

যেহেতু mam এখানে আমাকে cheque দিতে হবে আপনাকে cheque টা একটাই উম উম blank cheque আপনাকে দিতে হবে তো blank cheque টা আপনি যখনই টাকাটা হয়তো in case আপনার problem হলো বা টাকা নেই সেই ক্ষেত্রে কিন্তু cheque টা bounce করে যাবে তো আপনাকে একটা fine লাগবে, সেই fine টা seven fifty rupees আপনাকে extra তখন pay করতে হবে.

মানি আপনাকে seven fifty rupees extra pay করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আপনি তারপরে একটু বলুন. আমি নামটা আর এটা

হ্যাঁ, date of birth আপনি আহ! উম female~ female এগুলো যেগুলো general criteria থাকে, আপনি ওগুলো fill up করে নিন

হ্যাঁ যেটা বললেন আপনি ওখানে আহ husband এর নামটা guardian হিসেবে দেবো

হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা, এক second , এক second হ্যাঁ হয়ে গেছে। ok mam তো আচ্ছা এরপরে আপনি আর কাজ করুন, যে number টা আপনাকে ওখানে message এ দেওয়া হল, সেখা~ সেখানে আপনি WhatsApp এ ওই number টা দেখুন WhatsApp এ আপনার share~ দেখতে পাবেন, share করলে। তো সেখানে আপনি আপনার আহ voter card, aadhar card আহ passbook , first page xerox এগুলা, আরেকটা cancel cheque আপনি একটু kindly আমাকে send করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি এই WhatsApp number এ আমার সমস্ত details টা আমি send করে দেবো

আচ্ছা, আরেকটা যেটা কথা হল যে আহ যেহেতু এটা আমি online করলাম card issue হওয়ার পরে তো আমার বাড়িতে agent আসবে, তাই তো?

আচ্ছা সেটা কি আমাকে আগে call করবে, তারপরে আসবে এরকম কি

না না না obviously আপনার কাছে message ও যাবে আপনাকে call ও করা যে হবে even আপনার কাছে mail ও আপনার কাছে যাবে mail যে আপনি বাড়িতে এইটা থাকবেন agent এই time এর মধ্যে যাবে in case আপনার হয়তো কোনো problem হলো আপনি সেই time এ available নেই, তো তখন আপনি agent এর সাথে কথা বলে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে উম তাহলে আপনি তো এই process টা তো হয়ে গেলো।

আহ আপনার processing~ মানে কাজ card processing হতে শুরু হয়ে যাবে। fifteen working days এর মধ্যে আপনি আপনার card টা পেয়ে যাবেন। যদি কোনো problem হয়ে থাকে মানে আপনার form fill up এ যদি কোনো problem হয়ে থাকে সেই ক্ষেত্র! আমাদের customer care agent আপনাকে call করে নেবে এবং আপনাকে আরো জানিয়ে দেবে যে কোথায় কি problem হয়েছে না হয়েছে। সেই ক্ষেত্রে হয় তো আপনাকে আর একবার form টা fill up করতে হতে পারে আচ্ছা আচ্ছা, তাহলে আমি submit টা করে দিলাম।

হম ঠিক আছে. thank you তাহলে আর টাকাটা কাটবে তিনটা মানে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আর

প্রথম মাসে মানে প্রথমের যে টাকাটা

আহ না, প্রথম মাসের টাকাটা যখন card টা আপনার issue হবে, issue হওয়ার পরে আপনার account থেকে তখন টাকাটা কেটে নেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে. তাহলে আমি ওটা submit করে দিচ্ছি okay mam, mam আমি আরো কিছু ভাবে আপনাকে সহায়তা করতে পারি? না, thank you শুধু এইটুকু বলছি আপনি আহ ইয়ে একটুখানি দেখবেন যাতে আহ আমার form টা যাতে ঠিকঠাকভাবে submit হয় আর কোনও যাতে problem না হয় আর যদি কোনো problem হয় তাহলে আমি কিন্তু আবার এই number এ যদি call করি তাহলে কি আপনার সাথে যোগাযোগ করতে পারবো? হ্যাঁ mam আমাদের যে কোনো executive এর সঙ্গে আপনার কথা অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।

হ্যাঁ দিভাই বল। কী রে কেমন আছিস তুই? ভালো আছি রে দিভাইতুই কেমন আছিস? আমি ভালোই আছি রে। তুই Bangalore ঠিকঠাকভাবে থাকতে পারছিস তো একা?

না রে তেমন কোনো অসুবিধা হয় না কিন্তু CollegeLang:Eng থেকে ফিরে এসে ওই রান্না করতে ইচ্ছা হয় না তাই বাইরেই খেয়ে নিই। ও বাইরের খাবার বেশি খাস না কিন্তু শরীর খারাপ করবে। আর একটু নিজের খেয়াল রাখিস। হ্যাঁ রে দিভাই মা বাবা কেমনআছে রে? কতদিন দেখি না। একটা Video Call ও ঠিকমতন ধরতে পারে না রে। আরে তুই অত চিন্তা করিস না বোন ভালো আছে মা বাবা। আর আমি প্রত্যেক সপ্তাহে রবিবার করে যাই।

তা এই রবিবার যখন যাব তোকে আমি নিজে Video Call করে দেখাব। তো পড়ার ফাঁকে ফাঁকে কিছুকরছিস নাকি তুই? না রে তেমন কিছু না একটুখানি কী বল তো পড়াশোনা তো করছি

খুব ভালো লাগে কিন্তু দেখতে পারি না। কারণ এখানে তো সব Telugu Filmচলে।

আর বন্ধুদের সাথে গেলে কী হয় বলতো শুধু ছবি দেখেই বাড়ি চলে আসি। হায় কপাল কী বলিস? হ্যাঁ রে এই তো আগের রবিবারই সববন্ধুরা মিলে Plan

ও তো গেছিলি নাকি? কী Film চলছিল ওখানে? নামটা বল।

আর সেই Film টার নাম হল আহ তোর আরে কী নামটা দাঁড়া ভুলে গেছি।

Sitaraman তো এখন তো হিন্দি বেরিয়ে গেছে। তো তুইও Download করে দেখতেপারিস Netflix এ তো দেখাই যায়। ও আচ্ছা দাঁড়া তোর জিজু আজকে বাড়ি আসুক তোর জিজুর Phone এ না Netflix এর Recharge টা করা আছে। তো সেটা দিয়ে অবশ্যই দেখে নেব দুজনে একসাথে।

তবে কী বল তো...তোদেরকে খুব Miss করছি। আর আমরা একসাথে গেলেখুবই একসাথে

হ্যাঁ আরে এত কষ্ট পাস না তাড়াতাড়ি Exam টা দিয়ে চলে আয়। তারপর একসাথে মিলে আবারঘুরতে যাব ঠিক আছে? আর একটা সুন্দর Movie দেখলাম জানিস মার সাথে

ও কী Movie রে? ওই তো অপরাজিতা আর মধুমিতার একটা বই বেরোলো না? মা আর মেয়ে Chini চিনি চিনি বইটা। গল্পটা খুব সুন্দর জানিস Film এর? ও তাহলে তো বেশ ভালো তাহলে একটাএকটু গল্প কর শুনি ছোট করেই বল। আমার খুব জানতে ইচ্ছা করছে। হ্যাঁ বলছি ওটাতে কী হয়েছিল কিন্তু তার আগে বল যে তুইও কিন্তু তোকেও দেখতে হবে কারণ বইটা খুব ভালো। আর হয় Download করে নে না হলে Amazon Prime এও আছে ওটা তুই দেখেও নিতে পারিস ঠিক আছে? আর গল্পটা হল তোর ওই মধুমিতা আছে না ও হল

তো ও হল তোর মতই তুই যেরকম বাইরে গিয়ে পড়াশোনা করছিস ও-ও সেরকম বাইরে গিয়ে আহ কাজের জন্য বাইরেই থাকে তারপরে হঠাৎ করে ওর মার শরীর খারাপ হবে ও তখন মায়ের কাছে আসবে Doctor দেখাবে তারপরে এখানেই থাকবে মাকে নিয়েই আর কী সব কিছু করবে। তারপরে ধীরে ধীরে মাকে আরো ভালো করে

নিজের মার-ই মানে মা হয়ে যাবে

এই নিয়েই পুরো গল্পটাবুঝেছিস? আর তুই দেখিস কিন্তু ঠিক আছে? হ্যাঁ দেখব তোর মানে গল্পটাশুনে Interesting লাগল

বলছি শুনলাম নাকি তোর সেজমাসি নাকি

হ্যাঁ তুই জানিস না? এই তো দুইমাস আগেই গেছিল বুঝেছিস? ও তা কী করে গেল একটু বল আর

হ্যাঁ দিদি Number One এ গেলেইতো এখন সবাই গেলেই তো Gift অবশ্যই তাদের দেবে তাই না? আর প্রথম প্রথমতো আমিও ভাবতাম যে TV তে হয়তো দেখায়

কিন্তু না সবাইকেই ওই Gift গুলো দেওয়া হয়। আর মাসি তো গেছিল মেসো আছে মেসো

চিঠি লিখেছিল। চিঠি লিখে Post করে দিয়েছিল। করে দেওয়ার পরে তারপরে মাসিকে একটা Phone আসে ওখান থেকে Phone করে Audition দেওয়ার জন্য। তো Audition এ ডাকল সেখানে গেল গিয়ে

Life এ কী কী হয়েছে সবকিছু বলেওরা শুনল শুনে এত পছন্দহয়েছে ওদের Direct

ও তাই? তা আমার তো আমাকে তোএকটা Phone করতে পারতিস।

বেশ ইচ্ছাও ছিল যে মাসি গেছে।

দিদি Number One এ তাহলে TV টাওদেখতে পারতাম TV show ও TV তে অনেক পরে দেখিয়েছিল কিন্তু তোকে আমি বলেছিলাম।

বললি পড়ার চাপ আছে আমিপরে কথা বলব। তার পরে তো আর ব্যাস তুই এতব্যস্ত হয়ে গেলি আমিও কথায়

ও আচ্ছা আচ্ছা। তো এখন বল, মাসি কেমন খেলল আর

হ্যাঁ বলছি দাঁড়া তোকেপুরোটাই বলছি First থেকে First এ তো আমরা একটা গাড়ি Book করলাম সবাই মিলে তো গেলাম DRR Studio তে তো সেখানে First এ বলল যে

তো ওখানেই আমরা Lunch করলামওখানেই সব lunch এর ব্যবস্থা ছিল। ওখানে আমরা ডিম ভাত তরকারিএসব খেলাম। তারপরে গেলাম Shooting এর জন্য বোনু তুই বিশ্বাস করবি না রচনা ব্যানার্জিকে কী সুন্দরদেখতে মানে সামনাসামনি না দেখলে তুই বিশ্বাসই করতে পারবি না যে সত্যিই দারুণ দেখতে। তারপরে First এ তো মানে চারজন

একজন তো বলল বোধহয় মানে ঢোল বাজায়।

তো এরকম কেউ কিছু করেসব নিজেদের

বলার পরে তো First খেলা শুরু হল আর First খেলা দিয়েছিল হলএকটা Pipe এ

তা মানে এক বাটি থেকে আরেকবাটিতে Bill রাখতে হবে সেটা Pipe এর সাহায্যে মুখে মুখ দিয়ে টেনে। তো মাসি তো সবথেকে Last হয়েছে জানিস। বাবা কী বলিস তাহলে কত Point পেয়েছিল সেই সময়? আরে আর বলিস না মাত্র পাঁচটা